এবং খালের দুপাশটাই উঁচু করে পাঁচিল তোলা হয়েছে এবং খালের পাশে অনেক উর্বর মাটিও রয়েছে ।

ছবিটিতে দেখানো রয়েছে একটি রাস্তাকে এবং সেই রাস্তার মধ্যে দিয়ে মানুষজন হাঁটাচলা করছে এবং যানবাহন নিয়ে যাতায়াত ।

ছবিটি তোলা হয়েছে একটা পাহাড়ি অঞ্চলে এবং একজন মানুষ হাতে চায়ের কাপ নিয়ে সেই ছবিটিতে ফোকাস রেখেছে।

এবং সেখানে অনেক মানুষজন ভিড় করে রয়েছে এবং সেখানে অনেকগুলি রাইড রয়েছে যে রাইড -গুলি দূর থেকে দেখতে খুব সুন্দর মনে হচ্--

এন্ট্রান্সে -এর মুখে পাঁচিল দিয়ে ঘেরা এবং গ্রিল রয়েছে এবং সেই পাচিলের সামনে দুইজন ছেলে দাঁড়িয়ে কিছু কাজ করছে এবং এই গ্রাউন্ডে -এর ঠিক অপজিট -এ জঙ্গলে ভরা ।

এবং রাস্তার একপ্রান্তে রয়েছে সেই ছোট ঘর এবং অপরপ্রা--

ছবিটিতে দেখানো হয়েছে একটি টোটোকে এই টোটোর মধ্যে লেখা আছে পথের সাথী।

ছবিটিতে দেখানো হয়েছে অনেকগুলি গ্লাস কে এবং প্রত্যেকটি গ্লাস একটা গ্লাসের ওপর আর একটি গ্লাস ধরে উঁচু উঁচু করে সাজানো রয়--

ছবিটি তোলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

ছবিটি তোলা হয়েছে একটি শপিং মলের মধ্যে এবং সেই শপিং মলে -এর মধ্যে পার্ট পার্ট করে আলাদা আলাদা জায়গায় অনেক জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে ।

ছবিটিতে দেখানো হয়েছে জঙ্গল ফার্স্ট জুনিয়র হাই স্কুল -কে এবং এই হাই স্কুলের মধ্যে একটি ছোটো গ্রাউন্ড রয়েছে। যেই গ্রাউন্ডের মধ্যে--